এটি একটি ব্যানকোয়েট হল এই হল টিতে--

এটি একটি এয়ারটেল সার্ভিস সেন্টার এই সার্ভিস সেন্টার -এ বিভিন্ন ধরনের সিম -কে এয়ারটেল -এ পোস্টপেইড করানো হয়।

''এটি-ই একটি হোম স্টে কাম রেস্টুরেন্ট -এর ছবি। এই--''

এটি একটি বিল্ডিং এর ছবি এই বিল্ডিং টির নিচে ইউনিয়ন ব্যাঙ্ক এবং তার পাশে ইউনিয়ন ব্যাঙ্ক এর এ.টি.এম. রয়েছে।

এটি একটি জনবহুল ও ব্যস্ততাপূর্ণ মাছের বাজার।

এই মাছের বাজারের বিভিন্ন ধরনের মাছ কেজি দরে ক্রয়-বিক্রয় করা হয় এবং এই মাছের বাজারটি অবস্থিত জলপাইগুড়ি ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি ছোট কটেজ রয়েছে এবং এই ছোট কটেজ -এর পেছনে কিছু বড় বড় গাছ এবং তার পেছনে একটি বিশাল বড় পর্বত রয়েছে এবং এটি অবস্থিত আমাদের জলপাইগুড়িতে।

এই পার্ক -টি অবস্থিত শিলিগুড়িতে এবং এই পার্ক -টির ছবিটি তোলা হয়েছে সম্ভবত সকাল বেলার দিকে।

এটি একটি পাহাড়ি অঞ্চলের ছবি ।

এই ওয়েডিং হল -টিকে আপাতত সাজানো হচ্ছে এবং এই ওয়েডিং হল টির ছবি সকালবেলা তোলায় বোঝাই যাচ্ছে যে এই ওয়েডিং হল -এ সন্ধ্যেবেলায় একটি অনুষ্ঠান আছে।

এটি একটি মূর্তির দোকান এখানে বিভিন্ন ধরনের ঠাকুর ও তার সামগ্রী একত্রে বিক্রি করা হয় এবং তাছাড়াও বিভিন্ন ধরনের মূর্তিও বিক্রি করা হয় এবং এই দোকানটি অবস্থিত শিলিগুড়িতে।

এই গ্যারেজ টি অবস্থিত শিলিগুড়ি।